একটি লোক সাইকেল চলন্ত অবস্থায় যাচ্ছে চাদর পরানো।

লোকটার হাতে একটি আংটি পরা আছে।

ব্রেঞ্জের উপরে একটি জলের বোতল আছে।

দূর দূরান্তে অনেক গাস দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি কলেজের ছবি যেখানে বড় গেটটি বন্ধ এবং ছোট গেটটি খোলা।

গেটের ভেতরে একটি দারোয়ান বসে আছে এবং একটি লোক হেঁটে চলে যাচ্ছে।

অনেক ধরনের পলিথিনের প্যাকেট দেখা যাচ্ছে জায়গাটি নোংরা।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি খেলার মাঠ যেখানে অনেক ছেলে খেলছে এবং অনেক মানুষ বসে খেলা দেখছে।

যারা খেলছে তাদের বিভিন্ন কালারের ড্রেস পড়া।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি এটিএমের ছবি।

তার পাশে একটি লোক চেয়ারে বসে আছে এবং একটি দোকান আছে একজন বালতি নিয়ে জল এবং ঝাড়ু দিচ্ছে।

এখানে দুটো রাস্তা দেখা যাচ্ছে।

আর টেবিল -এর ওপর অনেকগুলি প্লেট এবং গ্লাস রাখা আছে।

একটি লোক বসে আছে এবং দুটো জলের বোতল দেখা যাচ্ছে।

মূল নামে একটি বক্স আছে এবং একটি টেবিল আছে যেখানে এ_সি লেখা আছে।

একটি অটো একটি সুইফট একটি অল্ট --

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি কলেজ ।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি কলেজ ।

দেওয়ালে অনেকগুলি নশকা আছে এবং অনেকগুলি জালানা আছে।